খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি এটা-আ বিরলা মন্দির।

এটা বালিগঞ্জে-এ অবস্থিত। উ এটা ভীষণ সুন্দর একটা মন্দির। ভিতরে অনেক আ সুন্দর সুন্দর।

এবং ডক্টর -এর ভিজিট করছেন এবং আমরা দেখতে পাচ্ছি নার্স -রা এখানেই মেডিসিন নিচ্ছেন এবং পেশেন্ট -এর যে সমস্ত প্রয়োজনীয় জিনিস--

এখানে আমরা একটা চার্জ দেখতে পাচ্ছি। চার্জের ভিতরে পরিবেশটা ভীষণ সুন্দর এবং শান্ত।

সুন্দর পরিবেশটা অনুভব করছেন এন চলে যাচ্ছেন তারপর।

সমস্ত আর্টিফিশিয়াল হলেও কোথাও যেন দেখতে একটা আসল আসল সুন্দর জিনিসটা বেশ লাগছে।

একটি মুদিখানা এবং বাজারে দোকান দেখা যাচ্ছে। কিছু লোক বাইরে এসে দাঁড়িয়েছে। দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য।

কারণ উম চারিদিকটা রাউন্ড করে ঘেরা আছে বেশ বড় মাঠটা চারিদিকটাও বেশ শুনশান ।

চারিদিকে-এ সবাই এদিক ওদিক যে যার মত কাজ করছে। একজন প্রতিযোগী ।

ওদিকে মানুষের কোলাহল। চারিদিকে অনেক সুন্দর সুন্দর মন্দিরও দেখা যাচ্ছে।

অ্যা ঝুরিতে এবং বক্স -এ অনেকগুলি মাছ সংগ্রহ করে রাখা হয়েছে এবং আশেপাশে অনেক লোকজন আছে ভিড় করে কি কি মাছ--

একটি-ই বাচ্চাদের প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হচ্ছে মাটিতে। মাটির চারিদিকটা বাউন্ডারি দিয়ে ঘেরা।

ফুল দেখতে পাচ্ছি এবং জবা ফুল এবং অন্যান্য আর্টিফিশিয়াল ফুল দিয়েও মালা ঝুলছে।

চারিদিকে অনেক উঁচু উচু ঢিপি রয়েছে কিছু কিছু সবুজ কিছু কিছু ধূসর।

কি একটা জলের উপর দিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না।

অনেক অনেক বই এবং সুন্দরভাবে সাজানো আছে । বইয়ের দোকানটির নাম তেজা বুক স্টল ।

দর্শনার্থী এখানে এসে বেলুড় মঠে যাচ্ছে এবং দর্শন করছে মাঝে।

সবুজ মাঠ চারিদিকে অনেকেই মাঠে বসে আছে এবং নীল আকাশ চারিদিকের পরিবেশ টা ভীষণ ভীষণ সুন্দর লাগ --

দেখা যাচ্ছে যে যার মত ব্যস্ত কেউ বসে আছে কেউ চলে যাচ্ছে কেউ হাটাহাটি করছে ।

একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা এখানে। মসজিদ -এর ভিতর টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে অনেকগুলি পাখা লাগানো রয়েছে।